গভার্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল -এর কার বটে। যার নম্বর বেঙ্গল নম্বর -ই বটে। আর এথা একটা আছে যে--

এই ছবিটায় আহ গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট কাম বার বটে যথা এ বার ওপেন আছে।

আর ইয়ার ফিল্ড -ও অনেক বড় | এই চার্চ -টা আছে ।

পাহাড়ি এরিয়া র বটে। যথা--

একটা কোম্পানি র বটে।

আছেন যে খুব সুন্দর এই পাঞ্চশিলা দেখাচ্ছে অথা ঘেরাও করা আছে। খুব সুন্দর এথা লোক দূর দূর থেকে--

একটা পিঞ্জরাও ইয়ার খুব বড় আছে ।

বহতি ডাড়াওনা শেরটো দেখাছে বাঙ্গাল টাইগর ।

অনেক হারা ভরা দৃশ্য আর ইহার মধ্যে একটা পথ আছে পিছ --

অনেকছেলে থা ফুটবল খেলছে আর খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছে হারাভারা আর সাইড এ সাইড এ অনেক --

সুপ্রি টেন্ট অফ এক্সসাইজ ।

জালপাইগুঁড়ি বটে যে মডেল এক্সসাইজি অফিস ।